উত্তারাপন শপিং কমপ্লেক্স যার সামনে একটা তিনটে মেয়ে দাঁড়িয়ে আছে চারি--

এটা একটা সংঘ যার সামনে দুটো সাইকেল দাড়িয়ে আছে যার রঙ নীল তার পেছনে একটা হলুদ গাড়ী আছে ।

দুটো লোক যাচ্ছে একটা লোকের হাতে বালতি আছে আর একজন জামা প্যান্ট পরে যাচ্ছে।

একটা মাঠ যার মধ্যে অনেক সবুজ ঘাস আছে। যার পিছনে একটা পুরনো বিল্ডিং আছে ।

পাঁচিলটার মধ্যে দুটো ছেলে খেলছে তার নকশা করা আ --

তার সামনে একটা বড় রাস্তা আছে যার পাশে অনেক গাছ আছে। গাছগুলো সবুজ রঙের আকাশটা নীল রঙের বাড়িটা সাদা রঙের ।

ঘর ও আছে তার সামনে একটা লাইট দেখা যাচ্ছে আকাশটা নীল রঙ--

এটা একটা কলেজ যেটার রঙ হচ্ছে গোলাপি কালার । তার সামনে একটা কালো বড় গেট আছে।

শাটার আছে তার পাশে একটা রাস্তা আছে যেখানে তিন তার পাশের বিল্ডিং -এ তিনটে এ . সি. লাগানো আছে। একটা গাছ আছে তার --